ওই চাউনিটা আর কাউকে

নাহ। আর কোনদিন তাকাবো না তো। শুধু তোমার দিকেই। তখন চাউনি দেখে এসছি। দরজাটা তোমাদের লোহার। লোহার ওই দরজাটা খালি পেছন দিকে, পেছন দিকে আটকে দিচ্ছিল আর খুলে খুলে চলে যাচ্ছিল

হ্যাঁ। তোমাদের ওখানে chair এ বসছিলে। সবাই গিয়ে সরবত দিল। চা করে দিল। চা টা প্রচণ্ড- আমি চা তো খাইনা। চা দেয়া হয়েছিল সেদিন। আমার দিদা বারবার বলল একটু চা খাও একটু চা খাও। আমি করেছিলাম। দিয়ে একটু খেলে। মিষ্টি, চা খেলাম।

হ্যাঁ। আলাদা আলাদা গেছিল। আলাদা আলাদা গেছিল। আমি, মাসি, মাসি, বাবা গেছিলাম। হ্যাঁ এসে মা আবার জিজ্ঞেস করছিল। এসে মা আবার জিজ্ঞেস করছিল যে পছন্দ হল? তখন আমি বলছি যে আমার যেরম এই হাতের colour এর এইখানটার যে colour টা, সেরকম ফর্সা।

এরকম বলতে এসেছে এই রকমই থাকতে হবে, মেয়েটা তারপরে আর প্রচন্ড আমাদের বাড়ির মধ্যে থাকবে তো? কোনো অসুবিধা হবে না আস্তে আস্তে সব হয়ে যাবে। তাই

মা গেছিল। মা আগেও গেছিল। মা, বাবা, মা তো গেছিল দেখতে। তারপরে মা, বাবা, মাসি গেছিল তারপরে আর? মা, বাবা, মাসি মনে হয় গেছিল না?

কে কে গেছিল দ্বিতীয়বার দেখতে আরেকবার?

তাহলে দিদিভাই, দাদাভাই, মা, বাবারা এবারে গেছিল

বন্ধু বলতে কেউ নেই। বাড়িতেই থাকে।

আমি বাড়ি থেকে তো কোনদিন বেরতাম ও না, কোথাও কোন জায়গাতেও কোন অনুষ্ঠান ইয়েতেও যেতাম না কোনোদিনই।

হম মা তো, মা তো ভালোই বলবে। তখন দেখাশোনার ব্যাপার।

খারাপ ছেলেকেও ভালো বলতে হবে, কিছু করার নেই। দেখাশোনার ব্যাপার তো। কেউ আমাকে একটা দেখতে এলো। আমার সেদিনকে আবার একটু nervous লাগছিল। যাইহোক, শাশুড়ি দেখতে গেছে।

খাচ্ছিলাম। দিয়ে মা আবার বলছে খাও খাও। আমি বললাম, না না খাব না। আমার খুব হচ্ছে।

দিয়ে খেলাম না সিঙ্গারা কি তুমিও খাও বসে আছ তোমার কাকার মেয়েটা খুব ছোট ছিল। ভাইটাও খুব ছোট ছিল।

এসে মারা বলছিল তোর ছোট শালি

দাদাভাই আসেনি। দ্বিতীয়বার বাবা, মা, মেসোমশাই আর মাসি মনে হয় টাকা চেয়েছিল মেসোমশাই এর কাছে। টাকা দাও, টাকা দাও ছিলাম। জগত ঘুরিয়ে বাড়ি দেখাতে নিয়ে গেছিল মায়েদের সেবারে। টাকা দাও, টাকা দাও হ্যাঁ দিয়ে, সৌরভ বলছে যে টাকা দাও, কিনব। বলছে টাকা দাও, কিনব।

হ্যাঁ, অনেক ছোট কত বড় হয়ে গেছে। হ্যা সেই cycle নিয়ে ঘুরে বেড়ায় আস্তে আস্তে দেখাশোনা করতে করতে ধরো আমরা কত phone করতাম যখন পরিচয়টা হয়ে গেল। নতুন নতুন তো সব জিনিসেরই কদর থাকে না। ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম। হম আমি, আমি আমি ভেবেছিলাম যে দেখেছি কিনা মনে পরছেনা। পিছনটা আমি দেখলাম ভালো করে। চোখের সামনে দেখতেই পাচ্ছি না। এমন করে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে গিলে নেবে।

তখন একটু দেখলাম। দেখার পর যেই বাইরে বেরিয়েছি, আর দেখতে পাচ্ছি না।

কোথায় চলে গেল রে। দেখতে আর পাচ্ছি না। আমি ঠিক করে তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করছি। খুঁজে আর পাচ্ছি না। এই বেরোল বাড়ি থেকে। ও বাবা, ব্যাটা গাড়িতে উঠে আমি তো তোমার দিকে কোণ করে তাকাচ্ছিলাম। ও যে চুপি চুপি কোণ থেকে তাকাচ্ছে গাড়িতে উঠে, সে তো আর জানিনা। আর আমি বাইরে বেরিয়ে এদিকওদিক করছি একটু একটু দেখতে আর

আমি তো দূর থেকে দেখছিলাম যে কোথায় গেল, কোথায় গেল। তোমার কত বন্ধু এসেছিল বলো।

আস্তে আস্তে কত বন্ধু এসছিল। দাঁড়িয়ে ছিল। দিদা দাঁড়িয়েছিল, দাদু বয়স্ক

হ্যাঁ। কত কত কত দাদু-ঠাম্মা আস্তে আস্তে, দিয়ে আমরা বাড়ি এলাম। বাড়ি এসে সবাই জিজ্ঞেস করছে পছন্দ? বলে হ্যাঁ, সবারই পছন্দ হয়েছে আমাদের। প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। হম প্রথম প্রথম কে phone করেছিল, বাড়ি গিয়ে যেদিন কথা হল?

বাবা এসে বলল যে, হ্যাঁ দেখতে ভালো। বাবা তো দোকানে নেমেছিল। তো আমি তো তখন তো দোকানে ছিলাম। বাবা নামলো। নামার পরে তো বলল হ্যাঁ, মোটামুটি পছন্দ। ঠিক আছে। অসুবিধে কিছু নেই। হ্যাঁ। এবার ওদেরকে বলে দিতে হবে যে আমাদের পছন্দ

মা দেখে আসার পরে, মা আর বাবা যখন আবার গেল মেসোমশাই, মাসি। দিয়ে আমি phone করছিলাম যে কি করছ না করছ- মা কে, তখনও কিছু বলছে না মারা।

যে এবার sure, প্রথম দেখাতেই হয়ে গেল। আর দেখতে আসতে হবে না। কোন জায়গাতে মিষ্টি ফিষ্টি বেশি খেতে ভাললাগেনা। আর কোন জায়গাতে মিষ্টি খেতে যেতে হবেনা। আসতে আসতে বিয়ের পাকা দেখাটা হয়ে গেল। তারপরে তো , আমাকে কবে দেখতে গেছিলা? আষাঢ়ে দেখতে গেছে। আবার একবছর পর আষাঢ়ে ঠিক হল নাকি? হ্যাঁ। আবার সেইদিনেই আবার, সেইদিনেই আষাঢ়ে দেখতে গেছিল, আবার এক আষাঢ়ে হ্যাঁ। আবার

হ্যাঁ। পুজোর পরের দিন, তার পরের দিন। তোমার বাবা এসে বলছে আমার বাড়িতে লোকজন, কুটুমের গাদা। আমরা দেখতে এসছি। তো দেখতে এসছিল। বাবা এসছিল, কাকা এসছিল, জেঠা এসছিল। গাড়ির driver টা এসছিল। হম গাড়ির driver টা তো তোমাদের নিজেদের কুটুমই বলল। কুটুমই বলল। গাড়ির driver টা তো নিজেদের কুটুমই বলল। ওই যে ঘরে ওপরে এসছিল। ওপরে বসছিল। একটু একটু খাটে একটু ঘুমিয়েও নিল। একটু rest নিয়ে নিল। সে আমার বাবা বিশাল আয়োজন করেছিল। তোমারা যেদিন দেখতে এসেছিল।

অনেক লোকজন, অনেক লোকজন খেয়েছিল।

বিয়েটা কে দিয়েছিল? বড় পিসিমণি? ওরা দুজনই খোঁজটা খবরটা দিচ্ছিল আমার ঘরে গিয়ে। যখন হয়ে গেল, তখন শাঁখ বাজছিল। তখন সবাই মিলে আলোচনা করছিল একটুখানি ইয়ে হচ্ছিল, তারপর আবার এক পা এগোনো, দু পা পেছোনো হচ্ছিল। তারপর ভেবেছিলাম যার যার কপালে আছে, সে তো থাকবে অবশ্যই। ভালো তো হবেই। অবশ্যই। হম আমি তো খারাপ ছেলে নয়।

ভালো তো হবেই। আহ দিয়ে বাড়ি থেকে, এখান থেকে গিয়ে কি বলল গিয়ে? বাবা গেল। আমিও তো সেরকম সেই কি একটা বলে না, পাখির মত wait করছিলাম, যে কখন জল হবে। সে কি পাখি বলে গো ওটাকে? আলস পাখি। চাতক চাতক চাতক পাখি মতন। দিয়ে গেল। গিয়ে বলছে আমাদের বাড়িতে তো কুটুমজন সব ছিল বলল

দাদা দিয়ে বলল সব ঠিক করে এলাম। এরম এরম হবে, নেবে- যেমন বলে সব। বাবা এত কিছু

বিয়ে হইছে। বিয়েগুলো সত্যি করেই হ্যাঁ। না বাবা আমাকে একটা phone এনে দিয়েছিল

তারপরে প্রথমদিকে network এর প্রচুর problem ছিল। ছিল প্রথমদিকে তোমাকে phone বাবা, মা, দিদিরা তো বলেছিল phone number নিয়ে যেতে। বড়দাও বলছিল phone number

তোমার আবার সামনে বলেছে ছেলে আবার phone tone

তো বলেছিল আমার দিদা

জানলাম। না সেদিন বাবা নিয়ে গেছিল phone

তখন দিয়ে আমি তোমার বাবার pocket এ একটা diary থাকতো, দিয়ে আমি নিজে

হ্যাঁ। বাবা চেয়েছিল। আমি নিজে হাতে নিজে হাতে করে আমি নিজে লিখে দিয়েছিলাম phone number টা তোমাকে সন্ধেবেলায় দিল। তখন প্রায় যাওয়া আসা করত। ভয় লাগছিল। দিয়ে phone করছিলাম না। করব কি করব না

তারপরে তক্তার ওপরে গিয়ে, তক্তাটা ছিল, তক্তার ওপরে চুপ করে শুয়ে আছি। দিয়ে তারপরে দেখি phone চলে এসছে। আমি তো বুঝতে পারছিলাম, phone number নিয়ে গেছে যখন প্রথম কি বলব তো বুঝতে পারিনি। আমিও তো ওপরে ছিলাম, ও বাড়িতে। দাদা, বউদিরা তো ছিলই তখন।

দিয়ে কথাই হচ্ছেনা। বলতেই পারছেনা। তারপরে ইয়ে খুব network এর problem করছিল।

হম দেখছি যে photo পাঠাতাম। আমি একবার বলেছিলাম কটা photo পাঠাতে। তোমার তো নিজের phone ছিল না। বউদির একটা phone ছিল, ওই phone টাতেই

তারপরে সেই ইয়ে মামাবাড়ি গিয়ে phone করতে, phone পাঠাতে, photo পাঠাতে

হ্যাঁ। কলকাতাতে হ্যাঁ

কথা বলেই যায়

না। তুমি যাও নি। মারা গেছিল। তুমি তো

না। যাই কত? ঘোরাই হয়না। বিয়ে বিয়ে বিয়ে বিয়ে বিয়ের সেই দেখতে গেছিলাম তোমাকে, আর কবার যাওয়া হল

আহ উহ বিয়েতে, বিয়েতে আমাদের যে বড় যে মিষ্টির থালাটা দিয়েছিল, সেটা আছে? আমাকে যখন দেখতে গেছিল, বড় পারা একটা থালা, এক থালা মিষ্টি যখন দেখতে গেছিল বলো?

বসলাম। বসে দিয়েছিল। মিঠাই বোধহয় একটু মিষ্টির রস ফেলে দিয়েছিল বিছানাতে। সবাই মিলে বিছানার ওপর বসে বসে খেলাম। মনে আছে? হ্যাঁ হ্যাঁ।

হ্যাঁ। হালকা হালকা মেঘ ছিল মনে হয়। বিকেলের দিকে। ওই মেঘলা আকাশ বলেই তখন তুমি আমায় দেখতে পাওনি। মেঘের অন্ধকারে ছিলাম আমি। গাড়ির ফাঁক দিয়ে দেখছিলে। হম দিয়ে দিয়ে তোমাদের কত বন্ধু গো? প্রথমে যখন বেরোলে তুমি তখন, পিছু পিছু হুহু হুহু করে আমি যখন টুক করে বেরিয়ে পরেছি আমি তো দেখলাম তুমি বেরোলে। তারপর তুমি কখন গাড়িতে উঠে হাঁস যখন ঢুকে পরে না, তেমন পুক করে ঢুকে পরেছিলাম আমি

দেখতে চাইছি। দেখতেই বা তখন তো

তাকাচ্ছে চলে যাওয়ার পর দেখলাম যে গাড়িতে ব্যাটা বসে রয়েছে কখন। আর । আর চলে যাওয়ার পর সবাই রাগাচ্ছে।

হ্যা বলেন, না সেরকম তো চিনতে পারলাম না কে বলছেন হ্যা শুনতে তো পারছি কিন্ত চিনতে পারলাম না হ্যা মানে পড়ছে কিছু কিছু হ্যা মনে পড়েছে মনে পেড়েছে হ্যা বুঝতে পেরেছি বলুন হ্যা সেটা বলতে পারি, কিন্তু হ্যা শুনতে পারছি, আপনি শুনতে পারছেন না? বলছি, আপনি বাড়িটা কত বড় বাড়ি বানাবেন?

বুঝতে পারলাম। ঠিক আছে, আমি, আপনি একটা কাজ করে। ওটা আচ্ছা যেখানে বানাবেন সে জায়গাটা সমানভাবে পরিষ্কার করেছেন? সমান করছেন? পরিষ্কার করেছেন? অহ তো তো ওটাতে কোন সমস্যা হবে না। আপনি এক কাজ করেন। এখন তো আমি যেতে পারবো না। দুদিন আমার অসুবিধা আছে। তো আপনি কি ওই তিন চার ফুটের মত বাশের ওঈ কি বলে ওই গুলোকে হ্যা বাশের খুটিগুলো পুতে রাখেন হ্যা আপনি যদি ফাটাতে পারেন তো ভালো হয়। তো আপনি এক কাজ করেন ফাটিয়ে রাখেন। বেশি বর করবেন না হ্যা এখন যখন আপনি দেওয়ালটা তুলবেন তো যত বর দেওয়ালটা তুলবেন তত বর হবে না। আপনি চার পাচ ফুটের কেটে রাখুন না আপনি চারটে করতে পারেন। চারটেই করবেন চারটে করবেন আর আর শুনেন বলছি চারটে করবেন আর কম করে চেস্টা করবেন অনেকগুলো কয়েকশ করতে